এ তিনতলা বিল্ডিং আছে এখানে বহুতই সুন্দর বিল্ডিং আছে এখানে বিল্ডিং আছে এক হোটেল বটে ।

গাড়ি খাড়া আরো দেখতে পারেন তারপরে পিছনে বড়ো বিল্ডিং আছে যেখানে ।